এটি হলো এমন একটি রুম যেখানে নাকি অফিসিয়ালি কাজ করা হয়.

এটি হল একটি মেইন রোডের ছবি।

মেইন রোডের মধ্যে একটি ঠাকুরের কীর্তন নিয়ে জনসমাবেশ বেরিয়েছে.

তারও উল্টো সাইডে আছে অনেকগুলো গাছ জলের জায়গা কাঠ পের বাঁশ বেতের তৈরি একটা ঘর.

গেটে র ভেতরে ঢুকেই এক সাইডে পাকা করা এক সাইডে সবুজ ঘাসে ঘেরা।

একটি চেয়ার আছে অনেকগুলো স্টার আছে ফ্যান আছে স্পিকার আছে।

নীচের স্টেপটা স্টিল স্ট্যান্ড দিয়ে রাউন্ড করা হয়েছে তার সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি দেওয়া।

বৈঠক সভার মধ্যে দশ জন লোক আছে.

এখানে নানান গাছ দিয়ে ঘ্যারা .

এখানে নানান ধরনের জিনিস বিক্রি করা হয় যেমন থামস আপ জলের বোতল বিস্কিট চকলেট ইত্যাদি.

একটি রাধাগোবিন্দ ভান্ডারের বিল্ডিং .

অনেক রকমের গাছও দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে.

এখানে একটি ধ্রুবতারা সংঘ ক্লাব দেখা যাচ্ছে.

লেকের পারে দুইটো পাথর আচে তার সাইড দিয়ে ছোট ছোট গাছ আচে।

এটা হল একটি মেইন রোড .

বিল্ডিংটা নানান ধরনের ডিজাইন দিয়ে ডেকোরেট করা হয়েছে.

আবার একটি কলা পাতাও দিয়েছে দুইটি গ্লাসে জল দেওয়া হয়েছে.

পিছন দিকে একটি ঘরও আছে.

এই ছবিতে দেখা যাচ্ছে ডিজেল পাম্প মেশিন .

কিছু কিছু গাড়ি রয়েছে ডিজেল ভরার জন্য.

অনেক রুগী শুয়ে আছে.

এই পাহাড়ের মধ্যে একটি গুহা তৈরি হয়েছে.

মাসখানে টেবিলগুলো ব্লু কাপড় দিয়ে কাভার করা।

অনেক ধরনের গাছ দেখা যাচ্ছে।